এখানে একটি গাড়ি রাখা আছে।

এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে।

নার্সিং -টি সাদা কালারের -এর।

ঘরটির ভিতরে অনেকগুলি লুহার সরঞ্জাম রাখা আছে।

এখানে একটি দরজার দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি পার্ক দেখা যাচ্ছে।

এখানে দে-নিচে এবং দেওয়ালে টাইলস লাগানো আছে।

হোটেল টি সামনে দুইজন লোক দাঁড়িয়ে আছেন এবং অনেকগুলি বাইক রাখা আছে।

রাস্তার পাশে একটি বাইক রাখা আছে।

বিল্ডিংটির সামনে একটি বাইক রাখা আছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে ঘরটির দেওয়ালে একটি ব্যাগ ও দুটি জামা লট ঝুলানো আছে।